একটি বাড়ি রয়েছে নীল আকাশ দেখা যাচ্ছে তার ওপর দিয়ে সাদা মেঘ ভেসে যা --

স সামনে একটি থালা দেখা যা--

একটা বাচ্চা ছেলে আর একজন কে ধরে ওপরে ওঠার চেষ্টা করছে কিছু কলা গাছ দেখা যাচ্ছে সাইড -এ --

দূরে সারি সারি নারকেল গাছ সুপারি গাছ রয়েছে এই সাইড -এ একটি বাড়ি দেখা যাচ্ছে দূরেও দুটি বাড়ি দেখা যাচ্ছে।

গেট -টি সম্পূর্ণ বন্ধ দূরে একটি রেড কালার -এর বাড়ি দেখা যাচ্ছে দুধারে প্রচুর গাছপালা রয়েছে।

স্টিকার ঝোলানো রয়েছে। কিছু রাবার রয়েছে। খাতা পেন পেন্সিল --

একটি বিরিয়ানির পোস্টার পড়েছে পেছনে তাতে বেলুন দেওয়া রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এর পোস্টার দেখা যাচ্ছে।

এবং একটি ডাল ও পরে রয়েছে যেটি শুকনো হয়ে গেছে।

একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং -টির কালার হচ্ছে গিয়ে হোয়াইট এবং ব্রাউন ।

সামনে একটি-ই ফাঁকা জায়গা দেখা যা --

লাইট দেখা যাচ্ছে কারেন্ট -এর ওয়ারিং দেখা যাচ্ছে একটি জানলা রয়েছে।

দুধারেই দুটি দোকান রয়েছে যেটি-তে একটি সাটার নামানো রয়েছে।